এখানে বোঝা যাচ্ছে অনেক লোক কাজ করছে ইঞ্জিনিয়ার --

এই মানুষটি ঢুকার চেষ্টা করছে।

এটি দেখে মনে হচ্ছে এটি একটি বাজিমালের দোকান এবং এই দোকানের মধ্যে তিনজন ব্যক্তি--

এটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি বৈঠকখানা এখানে।

এটি একটি নীল রঙের ময়ূর ময়ূর হলো ভারতের জাতীয় পাখি।

আকাশে মেঘ গর্জন করে তখন ময়ূর পেখম তুলে নাচে যা দেখতে খুবই মনোরম দৃশ্য।

খুবই পরিস্কার কিন্তু সাইডে দিয়ে অনেকধরণের জল পরে আছে সেটা দেখতে ভাল লাগছেনা।

এই ফটোটা রাত্রে তোলা হয়েছে।

অনেক ধরনের অনেক রঙের কাপড় মেয়েদের জামা এখানে দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি গ্যারেজ এখানে তিনটি গাড়ি দাঁড় করানো রয়েছে খুবই সুন্দর ভাবে।

এখানে দু-তিনজন ব্যক্তি বসে কথা বলছেন এবং একটি কুকুর একটি বাক্স নিয়ে এখানে নিচে বসে আছে।

উপরে একটি গুলাপি রঙের মেয়েদের ড্রেসও ঝুলানো রয়েছে।

এটি একটি শিক্ষা স্থান।

এখানে ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে।

সাইডে একটি গাড়িও দাঁড়ানো রয়েছে বোঝা যাচ্ছে এবং একটি ছাতা রয়েছে।